ওদের সাইড এ ঘাস ঢের গাছপালা হঁই গেছে ।.

ফুলও আছে এখানে সাইড -এ। দেখতে পারবেন আপনার এখানে আসুন।

বিলালার মাছ এগুলো বাঙালিরা বেশি খায়। কোলকাত্তার ছেলা--

খুব সুন্দর লাগে আরকি বাইরের খাবার --

বিক্রয়তা ডেখতে পাঠিয়েছিল। মার্বেল গুলা চুনছে।

এখানে দু তালা বিল্ডিং আছে ।এই বিল্ডিং টা আমাকে লাগছে কলেজ